এই ছবিটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি মাটিতে হেলমেট পড়ে আছে দেখতে পাচ্ছি হেলমেটে লাল কলার দেখতে পাচ্ছি কালো কালার দেখতে পাচ্ছি একটি ছেলে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি তার পরনে একটি সু ও দেখতে পাচ্ছি।

এই ছবিটির মধ্যে আমরা দেখতে পারছি যে এখানে একটি মাঠ দেখতে পাচ্ছি মাঠে কিছু গাছ দেখতে পাচ্ছি কিছু কিছু বড়ো বড়ো পাহাড় দেখতে পাচ্ছি কিছু ছোট ছোট গাছ দেখতে পাচ্ছি একটি রাঙা ফাঁকা রাস্তা দেখতে পাচ্ছি একটু ছায়া দেখতে পাচ্ছি।

কয়েকটি পাইপ দেখতে পাচ্ছি একটি ল্যাম্প পোস্ট দেখতে পাচ্ছি-ই একটি সুপারি গাছ দেখতে পাচ্ছি কিছু ছায়া পড়েছে রাস্তাটি ফাঁকা দেখতে পাচ্ছি এবং কয়েকটি নারকেল গাছ দেখছি একটি সাদা কালার লাল কালার -এর গাড়ি দেখতে পাচ্ছি এবং দরজা দেখতে পাচ্ছি জানালা একটি সরস্বতী ঠাকুরের ফটো দেখ--